নমস্কার বন্ধুগণ
ক্টার্টল এ স্পেশাল কমান্ডস এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব লার্ন কমান্ড এবং র্যান্ডম কমান্ড
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 এবং ক্টার্টল সংস্করণ 081 বিটা ব্যবহার করছি
আমরা ধরে নেই যে আপনার ক্টার্টল সম্পর্কে মৌলিক জ্ঞান রয়েছে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
দাশ হোম এ টিপুন
সার্চ বারে ক্টার্টল লিখুন
ক্টার্টল আইকনে টিপুন
প্রথমে লার্ন কমান্ড দেখি
লার্ন একটি বিশেষ কমান্ড যার ব্যবহার নিজের কমান্ড তৈরী করতে করা হয়
লার্ন কমান্ড ইনপুট নিয়ে আউটপুট দেয়
এখন দেখি যে একটি নতুন কমান্ড কিভাবে তৈরি করা হয়
স্পষ্ট দেখার জন্য আমি প্রোগ্রাম টেক্সট জুম করি
বর্গক্ষেত্র তৈরী করতে এডিটর এ কোড লিখুন
রিপিট 4 কোঁকড়া বন্ধনীতে ফরওয়ার্ড 10 টার্নলেফট 90 এখানে সংখ্যা 10 বর্গক্ষেত্রের চারপাশের দৈর্ঘ্য নির্দিষ্ট করে
এখন লার্ন কমান্ড ব্যবহার করে বর্গক্ষেত্র তৈরী করতে জড়িত কমান্ড সম্পর্কে শিখি
আমরা বর্গক্ষেত্র তৈরী করার কমান্ডের এই সেটের নাম স্কোয়ারে রাখব
যে কমান্ড শিখব তার নামের পর লার্ন কমান্ড রয়েছে এই ক্ষেত্রে এটি হল স্কোয়ারে
নিম্নলিখিত কোড লিখুন
লার্ন স্পেস স্কোয়ারে স্পেস x কোঁকড়া বন্ধনী যোগ করুন
10 কে x দ্বারা প্রতিস্থাপন করুন
সংজ্ঞায়িত করা নতুন কমান্ড হল স্কোয়ারে
বর্গক্ষেত্রের আকার সেট করতে স্কোয়ারে একটি ইনপুট আর্গুমেন্ট x নেয়
লক্ষ্য করুন যে যখন আপনি এই কোড রান করেন স্কোয়ারে কোন আউটপুট দেয় না
লার্ন কমান্ড স্কোয়ারে কে শেখাচ্ছে যার পরে ব্যবহার করা হবে
স্কোয়ারে কমান্ড এখন কোডের অন্যত্র একটি সাধারণ কমান্ডের মত ব্যবহার করা যেতে পারে
এখানে আরো কয়েকটি লাইন জুড়ি
লিখুন গো 200200 স্কোয়ারে 100 টার্টল স্কোয়ারে 100 কমান্ড ব্যবহার করে 100 ডাইমেনশনের একটি বর্গক্ষেত্র আঁকে
কোড রান করুন
টার্টল ক্যানভাসে বর্গক্ষেত্র আঁকে
এখন 100 50 দ্বারা প্রতিস্থাপন করুন
আবার রান করুন
টার্টল আবার 50 ডাইমেনশনের অন্য বর্গক্ষেত্র আঁকে
দয়া করে লক্ষ্য করুন যে এই কমান্ডের ব্যবহার শুধুমাত্র এই প্রোগ্রামের মধ্যেই করা যেতে পারে
আমি এডিটর থেকে বর্তমান কোড মুছে ফেলবো
ক্যানভাস পরিষ্কার করতে ক্লিয়ার কমান্ড লিখুন এবং রান করুন
এরপর আমরা র্যান্ডম কমান্ড সম্পর্কে শিখব
র্যান্ডম কমান্ড ইনপুট নেয় এবং আউটপুট দেয়
র্যান্ডম কমান্ডের জন্য সিনট্যাক্স হল র্যান্ডম xই
যেখানে X এবং Y হল দুটি ইনপুট
X সর্বনিম্ন আউটপুট এবং Y সর্বোচ্চ আউটপুট নির্ধারিত করে
আউটপুট হল এলোমেলোভাবে X এবং Y এর মধ্যে নির্বাচিত সংখ্যা
অ্যাপ্লিকেশনে ব্যবহারের জন্য র্যান্ডম কমান্ড রাখুন
এখানে ইতিমধ্যে টেক্সট এডিটর এ কোড রয়েছে
আমি কোড ব্যাখ্যা করব
রিসেট কমান্ড টার্টল কে ডিফল্ট স্থানে সেট করে
এখানে কমান্ড র্যান্ডম 120 এলোমেলো সংখ্যা চয়ন করে যা 1 এর সমান বা অধিক এবং 20 এর সমান বা কম এবং তা ভ্যারিয়েবল x এর জন্য নির্ধারিত
রিপিট কমান্ড এবং কোঁকড়া বন্ধনীর মধ্যে কমান্ড একটি বৃত্ত আঁকে
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
যখন আমরা কোড রান করি টার্টল ক্যানভাসে 1 এবং 20 এর মধ্যে ব্যাসার্ধের সাথে একটি বৃত্ত আঁকে
এই কোড কয়েক বার নিষ্পাদিত করি
আপনি দেখতে পারেন যে প্রতিবার বিভিন্ন আকারের বৃত্ত তৈরী হয়েছে
প্রতিবার যখন আপনি কোড নিষ্পাদিত করেন ক্যানভাসে ভিন্ন ব্যাসার্ধের সাথে একটি বৃত্ত তৈরী হয়
এখন উদাহরণে উভয় লার্ন এবং র্যান্ডম কমান্ড ব্যবহার করি
আমি এডিটর থেকে বর্তমান কোড মুছে ফেলবো
ক্লিয়ার কমান্ড লিখব এবং ক্যানভাস পরিষ্কার করতে রান করব
আমার কাছে ইতিমধ্যে টেক্সট এডিটরে একটি প্রোগ্রাম রয়েছে
আমি এখন কোড ব্যাখ্যা করব
রিসেট কমান্ড টার্টল কে তার ডিফল্ট স্থানে সেট করে
ক্যানভাসাইজ 300300 প্রতিটি ক্যানভাসের প্রস্থ এবং উচ্চতা 300 পিক্সেলস এ নির্ধারিত করে
R G এবং B হল তিনটি ভ্যারিয়েবল যেখানে আমি 0 এবং 255 এর মধ্যে এলোমেলো মান নির্দিষ্ট করছি
ক্যানভাসকোলোর RG এবং B কমান্ডে পূর্ববর্তী ধাপে লাল সবুজ নীল সমন্বয়কে নির্দিষ্ট করা ভ্যারিয়েবল রের জি এবং B দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে
এই কমান্ড নিষ্পাদিত করা হলে ক্যানভাসের রঙ এলোমেলোভাবে সেট করা হয়
red blue green হল ভ্যারিয়েবলের আরেকটি সেট
যেখানে রেন্ডম মান 0 এবং 255 এর মধ্যে এলোমেলোভাবে নির্ধারিত করা হয়েছে
পেনকোলোর red blue এবং green লাল নীল সবুজ সমন্বয়ের মান ভ্যারিয়েবল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে
red green এবং blue যেখানে রেন্ডম মান পূর্ববর্তী ধাপে নির্দিষ্ট করেছি
এই কমান্ড নিষ্পাদিত করা হলে পেনের রঙ ও এলোমেলোভাবে সেট করা হয়
পেনভিডথ 2 পেনের প্রস্থ 2 পিক্সেলস নির্ধারিত করে
এরপর আমি বৃত্ত আঁকা শিখতে কোড লিখেছি
এখানে x বৃত্তের আকার প্রতিনিধিত্ব করে
রিপিট কমান্ডের পর কোঁকড়া বন্ধনীতে কোড বৃত্ত আঁকে
কমান্ডের পরবর্তী সেট গো কমান্ডের পর সার্কেল কমান্ড সেট রয়েছে যা নির্দিষ্ট আকারের সাথে বৃত্ত আঁকে
উদাহরণস্বরূপ আকার 5 এর সাথে বৃত্ত আকার 5 এর একটি বৃত্ত আঁকে
এটি গো কমান্ডে X এবং Y স্থানে উল্লিখিত স্থানাঙ্ক এ হয়
প্রতিটি বৃত্তের জন্য আমি ক্যানভাসে বিভিন্ন স্থান নির্দিষ্ট করেছি
আমি টেক্সট এডিটর থেকে প্রোগ্রাম কপি করে ক্টার্টল এডিটরে পেস্ট করব
এখানে টিউটোরিয়াল থামান এবং ক্টার্টল এডিটর এ প্রোগ্রাম লিখুন
প্রোগ্রাম লেখার পর টিউটোরিয়াল পুনঃ আরম্ভ করুন
আমি ফুলস্পিড এ এই কোড নিষ্পাদিত করব
আপনি রান বিকল্পে উল্লিখিত যেকোনো গতিতে এই কোড নিষ্পাদিত করতে পারেন
আমি এই কোড কয়েক বার রান করব
আপনি পেন কলর এবং ক্যানভাস কলর এর এলোমেলোভাবে সেট করা মানে পার্থক্য দেখতে পারেন
প্রত্যেক নিষ্পাদনে পেন এবং ক্যানভাসের রঙ এ হওয়া পরিবর্তন লক্ষ্য করুন
আপনি যতবার চান ততবার কোড নিষ্পাদিত করতে পারেন এবং পেন ও ক্যানভাসের এলোমেলোভাবে সেট করা মানের পরিবর্তন নোট করতে পারেন
এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি লার্ন কমান্ড এবং র্যান্ডম কমান্ড
নির্দেশিত কাজ হিসাবে লার্ন কমান্ড ব্যবহার করে পঞ্চকোণ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আপনার ক্যানভাসের চারপাশে ষষ্ঠকোণ এবং ক্যানভাসের কেন্দ্রে একটি বৃত্ত আঁকুন
র্যান্ডম কমান্ড ব্যবহার করে বিভিন্ন রঙ তৈরি করুন এবং আপনার জ্যামিতিক আকার এবং ক্যানভাস কাস্টমাইজ করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন httpspoken tutorialorgWhat আইএস a স্পোকেন টিউটোরিয়াল এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্য ধন্যবাদ